যার সামনে টেবিলে কিছু বইপত্র রাখা আছে।

এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে রাখা আছে।

আমি বিভিন্ন ধরনের ঘড়ি দেখতে পাচ্ছি যেগুলোর রঙও বিভিন্ন।

ল্যাবের মধ্যে একটি অগ্নিনির্বাপক যন্ত্র আমি দেখতে পারছি।

এদের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে রয়েছেন।

মহিলার পরনে গুলাপি রঙের শাড়ি এবং বাচ্চাদের স্কুল ইউনিফর্ম নীল রঙের।

ঘরের চারটি জানালা ও একটি দরজা রয়েছে।

দুপাশে খুব সুন্দর সুন্দর গাছপালা রয়েছে।